দোকান খুলা চার হথা অনেক --

অনেক গাড়ি পার হচ্ছে। যেমন --

ইস্কুল সেকেন্ডারি এডুকেশন বটে যে শিক্ষা ভগবান--

এই ফটোটা একটা মন্দিরের বটে যথা অনেক বড় মন্দিরের মধ্যে।

পুরা ড্যামেজ আছে ওইটা ঠিক করবার জন্যে লাগাইনছে ।

পূজা করছে অনেক ভগবানের ফটো রাখা আছে আর হেথা--

এইটা খুব সুন্দর ভিউ আইছে। সন্ধ্যাবেলার টাইম বটে। যথা--

একটা নৌকা আছে। উহার ওপরে --

দুটা-আ একটা কপাল ওথা ফটো ক্লিক করবার জন্য এসেছে।

পরিচয় টো দিছে এইটা অনেক গাছ লাগায়য়াছে সাইড -এ সাইড --

লোক এসেছে ইহার এথার অনেক এডভার্টাইজ -এর বোর্ড লাগা আছে অর গ্রুপ ওয়ায়েজ এথা-আ--

লাইনে পরে আছে। আর একটা বিরাট বড় টাওয়ার লাগায়াছে। আর এইটা--

ফের আর আছে কাপড়া দোকানে বটে।

এরা সবজি বিচচে তা অনেক লোক সবজি বিচবার জন্য এসেছে।

আর পেছনে অনেক গাছ লাগায় লত ঝিল আছে ।

আজ আর.সি.এম. করাটা অন্নেক ।

বনে আছে আর বীচে অনেক লাইট লাগা আছে। আর এডভার্টাইস এর বোর্ড --

একটা পূজারী দীপ জ্বালায় ন পরে--

এই হলো তা একটা পার্ক বটে যথা অনেক।

হারা ভরা ফটো দেখা যাচ্ছে। যেটা অনেক--

দৃশ্যে দেখা যাচ্ছে পার্ক টাতে --

অনেক তাজা তাজা মাছ আছে।